ড্রয়িং বানাচ্ছে অনেক কিছু বানাচ্ছে।

আরো এদিকে অনেকজন ছেলে হম অনেক কিছু বানাচ্ছে।

আর নদীটি পুরো ক্লিন দেখতেও অনেক সুন্দর কিছু পাতাও আছে।

এখানে একটি বড়ো সিংহাসন আছে।

কলম বই কিনার জিনিস।

বিল্ডিংয়ের উপরে জিসাস ক্রাইস্টের ক্রস সিম্বল দেওয়া আছে।

এটা একটা গেইট গেইট এর পাশে একটা ব্যানার লেখা লাগা আছে।

ব্যানারের মধ্যে লেখা আছে লন্ড্রি ল্যাব ।

এখানের মধ্যে জামা কাপড় ধোয়া হয়।

আর এখানে আশা করি সব রকমের মানুষ নিজের জামাকাপড়কে এ ধোয়ার আ জন্য নিতে পারে।

আর স্কুটের লগে একটি লাল দরজা আছে।

এটা একটা বাজার হতে পারে।

এটা একটা বাজার বন্ধ বাজার।

আর মুরগিটির দেখতে সাদা কালার দেখা যাচ্ছে।

এ থেকে বোঝা যাচ্ছে যে কেউ টি_ভি দেখছে।

যেখানের মধ্যে মানুষ রাত্রে গিয়ে নিজের গুমোতে পারে আর থাকতে পারে।

তার উপরে আকাশ পুরা খোলা আকাশ।

অনেক রকমের জিনিসপত্র আছে।

এখানে পলিমারের জিনিস বেচাকেনা হয়।

এখানে একটি বাইক দাঁড় করানো আসে।

জায়গাটা আর এটা একটা গর হতে পারে।

তার পিসনে লেখা আছে ইন্ডিয়ান অয়েল এটা একটা পেট্রোল পা--

আর লগে একটা কুপন হার্ডওয়ার আসে।

এখানে অনেক রকমের জিনিস পাওয়া যায়।

আশেপাশে অনেকটি বাক্স দেখা যাচ্ছে।

এখানে অনেক ছোল-ছোটো শিশুরা খেলছে।

আর লগে যে বিল্ডিং আছে ওটি দেখতে অনেক অর্গানাইজ হিসেবে দেখা যাচ্ছে আর লগে ---

পাশে অনেকটি গাসপালাও আসে আশাকরি এটা একটা স্কুল হতে পারে।

স্কুলের মধ্যে অনেকজন ছেলে মেয়ে একটি প্রোগ্রাম করছে প্যারেড করছে একটি সবুজ মাঠের মধ্যে।